এটি একটি ইউনিভার্সিটি ছবি। দূর থেকে ছবি তোলা হয়েছে এবং এটি সাদা কালারের ছবি।

ছবিটিতে ঘাস দেখা যাচ্ছে। সবুজ কালার কিছু ঘাস দেখা যাচ্ছে এবং তিনটি বাড়ি দেখা যাচ্ছে এবং বাড়ি গুলি ছাউনি দেওয়া এবং আকাশ দেখা যাচ্ছে। ঢাল আকাশ।

ছবিটিতে কিছু লাল এবং নীল রঙের ছবি দেখা যাচ্ছে এবং দূরে থেকে অনেক মানুষজন ছবিগুলি দে তুলছে।

এটি একটি হাসপাতালের ছবি হাসপাতালের নাম হচ্ছে দি লিপসি মিশন হোম অ্যান্ড হসপিটাল এবং একটি ছেলে দাঁড়িয়ে আছে সেটি দেখতে পাচ্ছি আকাশ দেখা যাচ্ছে গাছ দেখা যাচ্ছে এবং রেড অ্যান্ড --